পরিষ্কার পরিচ্ছন্ন চোখে লাগছে ব্ল্যাক কালার -এর গাড়ি ।

বাংলা সহায়তা কেন্দ্রের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে পোস্টার লাগানো রয়েছে।

আমি একটি জলের জার দেখতে পাচ্ছি যেখানে কয়েকটা টিন সাজানো রয়েছে গোছানো রয়েছে।

এটা একটা মন্দির দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য বহু লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে।

ছবি টিতে দেখতে পাচ্ছি দূর্গা পূজার একটা পা-আ প্যান্ডেল। যেখানে লোক জন জামায়াত হয়েছে।

জমায়নন মন্দির পেছনে শিব কার্তিক লক্ষ্মী গণেশ ইত্যাদি হনুমান ছবি দেখতে --

সবাই পুজো দিয়ে স্নান করবে এরকম একটা সিচুয়েশনে প্রচুর লোক জমায়েত হয়েছে।

এইচ.ডি.এফ.সি ব্যাঙ্ক এই চার্টটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় তারই এটা একটা কোড।